আমি এই চিত্রতে দেখতে পাচ্ছি যে এটি একটি মুনিহারী দোকান এখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় আহ এখানের দোকানে এখানে বিভিন্ন রকম--

আমি এই চিত্রটিতে দেখতে পাচ্ছি এটি একটি মসজিদের ভিতরের ছবি সেই মসজিদের সামনে একটি মাইক লাগানো আছে বড়ো ।